একটা গ্রামীণ মেলা হচ্ছে। ওখানে অনেক লোকজন এসছে । একটা বেলুন ওয়ালাও বেলুন বেচছে একটা মেয়ে হোদ--

একটা মানে বাজার আছে কসমো বাজার। কসমো বাজারের ভিতরে অনেক গুলো লোক আছে। একটা হলুদ জামা পরে ছেলে দাঁড়িয়ে আছে। একটা লোক ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে।

এটি রাহুল ফুচকা ষ্টল আছে ওখানে একটা লোক ফুচকা বেচছে।

একটি পাইপ দিয়ে জল পড়ছে আর তার পাশে গা --

এখানে একটা রাস্তা আছে তার রাস্তার আশেপাশে অনেক গাছ আছে। ঐপারে একটু জল জলের মতো--

আলু-উ কাঁচালঙ্কা ব্যবসায়ী ওখানে ব্যবসা করছে একটা লোক চা খাচ্ছ--